একটা বাস আছে । বাস টার চারটে চাকা আছে। নীল রঙের বাস উপরে কালো রঙের কাচ গুলো দেখা যাচ্ছে।

চোখে চশমা লাগানো আছে এবং কতো--

ওরা অনেক কিছু জিনিস তৈরী করছে। সামনে একটি মহিলা আছে সাদা রঙের জামা --

এটা একটা হোটেল। হোটেল এর মধ্যে অনেকগুলো ডিশ রাখা আছে। ডিশ -এ অনেকগুলো খাবার রাখা আছে। চাউমিন রাখা আছে।

জিম এর চারপাশে লাইট দেখা যাচ্ছে-এ।

এটা একটা মাছের আড়ত দেখা যাচ্ছে।